বাইরের বাড়িটি খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। সামনে দুটি দরোয়ান দাঁড়িয়ে আছে ।

চশমা দিয়ে ছবি তুলছে পাশে অনেক গাছপালা আছে | সামনে হেলমেটটা রাখা আছে ।

ছবিটায় একটা জিমের ঘর দেখানো হয়েছে। অনেক জিনিসপত্র রয়েছে জিমের । অনেক ছেলে এখানে জিম করছে।

উম ঘরটায় লাইট জ্বলছে এবং টিনের শেড করা আছে।